সামনে কয়েকটা সাত্রী মতোন দেখা যার ।

কয়েকটা বাইক দেহা যার কয়েকটা অটোও দেহা যার

উফরে লেখা মারোয়ারি তান্দুরি ধাবা।

এটায় এই ফোটোটার মদ্যে একটা ফ্যান দেখা যার

ফটো -টার মধ্যে একটা অনুষ্ঠান বাড়ি দেখা যায় যে--

প্রচুর কালা রঙ্গের জাম দেখা যার।

দুটা ফ্যান দেখা যার উফরে সাদা ছাদ দেখা যার দুইজন মাস্টর দেখা যার উ বাড়িত।